সম্পূর্ণ ফাঁকা রয়েছে এখানে কোন মানুষজন নেই।

এটি চায়ের দোকান চায়ের দোকানটি দেখে বোঝা যাচ্ছে--

নন বেঙ্গলি চায়ের দোকান মধ্যে অবস্থিত না ওপরে একটি হিন্দি কালারের হিন্দি পোস্টার লাগানো রয়েছে।

এবং এই দোকানে একজন মহিলাও বসে আছেন এবং তাদের কাছ থেকে একজন ওয়েটার অর্ডার নিচ্ছেন।

এটি একটি কেকের দোকান কেকের দোকানের মধ্যে বিভিন্ন ধরনের কেক পাওয়া যাচ্ছে এবং চা বিস্কুট সমস্ত কিছু পাওয়া যায়।

পাহাড়ের নিচ নীচে থেকে ওপর দিকে উঠে যাচ্ছে এবং পাহাড়ের চার সাইড এ ছোট বড় অনেক পাথর রয়েছে।

ওপর থেকে এটি দোলনার মত নিচের দিকে সব মানুষ বয়ে আসছে।

দাঁড়িয়ে ড্যান্স করছেন এবং কিছু মানুষকে মুভ দেখাচ্ছেন এর পেছন দিকে তিনটি--

সব জায়গাতে ফুল আছে এবং কিছু ফুল একে অপরের সাথে একত্রিত হয়ে রয়েছে।

এটির পাশ দিয়ে একটি পাকা রাস্তা--

একটি বড় বাড়ির চিত্র বড় উঁ বিল্ডিংয়ের চারপাশে দিয়ে আছে বিভিন্ন ধরণের ছোট বড় গাছপালা।

সেই ব্রীজটি দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরোনো ব্রীজ এবং পিছন দিকে অনেক দিনের গাছপালা রয়ে--

এবং তার পেছনে একটি ছোট দোকান রয়েছে দোকানের সামনে রয়েছে একটি বড় ব্যাগ এবং --

পাওয়া যাচ্ছে এছাড়াও পাওয়া যাচ্ছে শরীর চর্চার জন্য ও রূপ চর্চার জন্যও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের--

একটি অনেক বড়ো বড়ো বিল্ডিং এগুনোর সামনে এদি একটি ইলেকট্রিক পোল রয়েছে।

হোটেলটি ভেতর দিয়ে এঁ একটু খুব অন্ধকার দেখা যাচ্ছে এবং হোটেলটির চার সাইডে কাঁচ দ্বারা আবৃত।

উপর চেয়ার রাখা আছে চেয়ারের উপর একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে।

ও তার সামনে রয়েছে একটি সু-ছোট সুইমিং পুল সুইমিং পুলের মধ্যে একজন ছেলে একজন মেয়ে একসঙ্গে করে স্নান করছেন এবং তার সঙ্গে হলো পাশেই একটি ব্যাগ রাখা আছে।

লঙ্কার পাশে রয়েছে হিন্দুদের দেবীর--

এর মধ্যে কিছু মানুষ লাইভ জ্যাকেট পরে আছেন এবং কিছু মানুষ লাইভ জ্যাকেট না পরেই রয়েছেন।

এখানে জুতো সারানোর ব্যবস্থা রয়েছে এর ঠিক পাশেই জুতোর র যে মালিক তিনি বসে আছেন এবং পাশে বসে তার নিজের জুতো পালিশ কর--

এর পাথগুলিতে অনেক দরনের শেওলা পড়ে গেছে।

এবং এখানে লেখা আছে তিন ধরনের পোস্টার আছে গুগল পে গুগল পে স্ক্যানার দিওয়া আছে স্ক্যানারে লেখা আছে গুগল পে এখানে একসেপ্ট করা হয়।

প্লাসের ওপরে একটি বিল্ডিং রয়েছে এবং তার পাশে রয়েছে একটি বড়ো বাড়ি।

একটি ওয়ো হোটেলের চিত্র সেখানে একজন কাস্টমার এসে--

এটিএমের মধ্যে কিছু মানুষ টাকা তোলার জন্য ওয়েট করছেন একে অপরের সাথে।

বাইরে কেউ ওয়েট করছেন না সমস্ত মানুষ একসাথে ভেতরেই দাঁড়িয়ে ওয়েট করছে।